নমস্কার create surfaces বিষয়ক টিউটোরিয়ালটিতে সবাইকে স্বাগত
in tutorial আমরা শিখব: অণুর বৈশিষ্ট্যগুলি দেখা
partial charge দিয়ে পরমাণু label করা
van der waals পৃষ্ঠতল তৈরি করা
electrostatic potential শক্তিগুলি অনুযায়ী পৃষ্ঠতলের রঙ করা
এখানে আমি ubuntu linux os সংস্করণ 1404 ব্যবহার করছি
এই tutorial অনুসরণ করতে আপনার avogadro interfaceএর সাথে পরিচিত হওয়া উচিত
যদি না হয় প্রাসঙ্গিক tutorials জন্য অনুগ্রহ করে আমাদের website দেখুন
এখানে আমি avogadroউইন্ডোটি খুলেছি
insert fragment library থেকে butaneএর একটি অণু ঢোকান
build মেনুতে click করুন এবং তারপর insert> fragment click করুন
alkanes folder খুলতে double click করুন butane cml নির্বাচন করুন
insert বোতামটি click করুন
dialog box বন্ধ করুন
panel nbutaneএর মডেলটি প্রদর্শিত হয়
select menu থেকে select none বিকল্পটি নির্বাচন করে নির্বাচনটি মুছে ফেলুন
অণুটির আণবিক বৈশিষ্ট্য প্রদর্শন করা যাক
view মেনুতে click করুন properties বিকল্প নির্বাচন করুন
সাবmenu থেকে molecule properties click from
molecule properties window কিছু তথ্য জানায় যেমন
window বন্ধ করতে ok এ click করুন
অনুরূপভাবে atom properties দেখতে: properties menu থেকে atom properties বিকল্প click করুন
একটি table খুলে যায় যাতে অণুটির প্রত্যেক পরমাণুর বৈশিষ্ট্য যেমন element type valence formal charge ইত্যাদির মানগুলি দেখায়
dialog box বন্ধ করুন
তালিকা থেকে angle torsion এবং conformer মত অন্যান্য বৈশিষ্ট্যের সন্ধান করুন
আসুন এখন আমরাpartial charge দিয়ে অণুতে পরমাণুগুলিকে label করতে শিখি
display settings এ click করুন: display types তালিকা থেকে label এর পাশের বক্সটিতে click দিন
label check boxএর ডানদিকের spanner চিন্হে click করুন
label settingsউইন্ডো খোলে
atom labels text drop down থেকে partial charge বিকল্পে click করুন এখন এই অণুর সব পরমাণুই partial charge দিয়ে লেবেলযুক্ত হয়েছে
partial charge distribution carbon পরমাণুর প্রতিক্রিয়াশীলতার পূর্বাভাস দিতে সহায়তা করে
পরমাণুগুলিকে partial charge দ্বারা লেবেল করে inductive effect ব্যাখ্যা করা যেতে পারে
একটি hydrogen কে chlorine দিয়ে প্রতিস্থাপন করুন
inductive effect এর জন্য chlorine এর কাছেরকার্বোনগুলি আরো ধনাত্মক হয়ে উঠেছে
bonds label করারও একটি বিকল্প আছে bond labels text box click করুন
drop down মেনুতে bonds label করার বিকল্প রয়েছে
bond length এ click করুন সমস্ত বন্ধনের জন্য bond length panel প্রদর্শিত হয়
লেবেলগুলির রঙ পরিবর্তন করতে রং দিয়ে ভরা box click করুন
select atoms label color window থেকে রং নির্বাচন করুন ok বোতামটিতে click করুন
আমরা লেবেলগুলিকে x y এবং zwe দিকে স্থানান্তর করতে পারি
label shift menu তে increment or decrement buttons এ click করুন
avogadro এর অন্য একটি খুব দরকারী বৈশিষ্ট্য হল পৃষ্ঠতল তৈরির ক্ষমতা
extensions মেনুতে পৃষ্ঠতল তৈরির বিকল্পটি পাওয়া যায়
extensions মেনুতে click করুন তারপর create surfaces বিকল্পটি click করুন
একটি create surface dialog box পর্দায় খোলে
সারফেস type drop down der দুটি বিকল্প রয়েছে: van der waals এবং electrostatic potential
avogadro তে electrostatic potential সমর্থিত নয়
van der waals বিকল্পটি নির্বাচন করুন color by drop downএ নির্বাচন করুন nothing
রেজোলিউশন medium set করুন
iso value শূন্য তে calculate বোতামটি click করুন
dialog box বন্ধ করুন
van der waals পৃষ্ঠতল panel প্রদর্শিত হয়
van der waals পৃষ্ঠতল এমন একটি পৃষ্ঠতলকে উপস্থাপনা করে der মাধ্যমে একটি অণু অন্যান্য অণুর সঙ্গে মিথষ্ক্রিয়া করে
পৃষ্ঠতলের সেটিংস পরিবর্তন করতে: পৃষ্ঠতলের সাথে সংশ্লিষ্ট spanner প্রতীকটি click করুন
একটি পৃষ্ঠতল সেটিং dialog box খোলে opacity সমন্বয় করতে slider টেনে আনুন
render dropডাউনের মধ্যে পছন্দ করার জন্য বিভিন্ন প্রদর্শন বিকল্প রয়েছে যেমন:
ডিফল্ট বিকল্প হল fill
পৃষ্ঠতলের রঙ পরিবর্তন করতে: positive বিকল্পের পাশে রঙে ভরা box click করুন
মৌলিক রঙের chart থেকে রঙের উপর click করে রঙ নির্বাচন করুন ok বোতামটি click করুন
তারপর create surface window থেকে : color by dropdown থেকে electrostatic potential নির্বাচন করুন
রেজোলিউশন medium set করুন iso value 002 তে set করুন
কম iso value সেট করলে একটি সূক্ষ্ম পৃষ্ঠতল পাওয়া যায়
calculate button click করুন
panel we আমরা 1chloro butane এর পৃষ্ঠতল দেখতে পাচ্ছি যা পরমাণুগুলির electrostatic potential values অনুযায়ী রঙিন হয়ে আছে
electrostatic potential values অনুর charge distributions চিত্রাঙ্কন করে
সেগুলি অণুর আচরণএর পূর্বাভাস করতেও ব্যবহৃত হয়
ডিফল্টভাবে বেশি electronegativity এর ক্ষেত্রগুলি লাল এবং কম গুলি নীল রঙে রঙিন
এখানে electrostatic potential surfaces এর সাথে অণুগুলির আরো কয়েকটি উদাহরণ রয়েছে
aniline এবং cyclohexylamine
cyclohexylamine এর nitrogen এ electron density aniline এর তুলনায় বেশি localized
তাই cyclohexylamine একটি শক্তিশালী ক্ষার
এর সংক্ষিপ্ত বিবরণ দেখা যাক এই tutorial আমরা শিখেছি: অণুটির বৈশিষ্ট্যগুলি দেখুন
partial charge দিয়ে পরমাণু label করা
van der waals পৃষ্ঠতল তৈরি করা
electrostatic potential শক্তি অনুযায়ী পৃষ্ঠতল রং করা
একটি অনুশীলনী হিসাবে: electrostatic potential surface ব্যবহার করে acetaldehyde এবং formamide এর প্রতিক্রিয়াশীলতার তুলনা করুন
partial charge দিয়ে পরমাণু label করুন
আপনার সম্পন্ন কাজটি নিম্নরূপ হওয়া উচিত
লাল এ নির্দেশিত ঋণাত্মক charge acetaldehyde এর oxygen পরমাণুতে আরো বেশি localized রয়েছে
formamide ঋণাত্মক charge আরো বেশি delocalized হয়
তাই acetaldehyde formamide এর চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল
এই video spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে দেখায় আপনার যদি ভাল ব্যান্ডউইথ না থাকে আপনি এটি download করেও দেখতে পারেন
আমরা কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং certificates দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial প্রকল্পটি ভারত সরকারের nmeict mhrd দ্বারা পরিচালিত হয়
অন্তরা এই tutorial অনুবাদ এবং রেকর্ড করেছেন